জল আছে পরিষ্কার বেশ জলটা পরিষ্কার পরি --

আর অ্যা পুরোহিতগুলো পুজো দিচ্ছে দেখতে পাচ্ছি বেশ --

বাড়িটা বেশ তৈরি হলে বেশ দেখতে সুন্দর লাগবে।

আহ একটা মানুষ পিঙ্ক কালারের জামা ডোরা কাটা পরে --

ভালো লাগছে দেখতে নাচ গান করছে বেশ--

এ এতে গাড়িতে তেল ভরে ।

কাজ বাজ করছে বড় বড় বেশ গাড়ি ফাড়ি আছে।